উমমমম সাইড -এ অনেক গাছ আছে ছোট ছোট ফুলের গাছও রয়েছে অনেক মানুষ রয়েছে সেখানে।

ছাদ আছে আর সাদা দিয়ে সামনেটা আ-আ ডিসাইন করা আ--

একটা ছেলে দাঁড়িয়ে আছে সাদা শার্ট পরে উমমমম আ পরে চোখে চশমা দিয়ে ।

ওই লোকটির হাতে-এ কিছু একটা রয়েছে।